এটি একটি দিনের বেলায় তোলা ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছিএকটি ঘোরাচালক ঘোরা চালাচ্ছে । এবং একটি রথ যেটা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছেএটির সামনে দিয়ে একটি রাস্তা গিয়েছেএবং পিছনে একটি বিল্ডিং রয়েছে ।

এখানে স্বর্গীয় কোফুল্ল নারায়ণ মল্লিক ও শহীদ সূর্য সেন এর ছবির মূর্তি রয়েছে। ।

এবং একজন ব্যক্তি এটির ছবিও তুলছে এবং এর ভিতরের সাইড টা একটু অন্ধকার মত ।

এ এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি রাত্রের বেলায় ছবি এবং এটি একটি বার্থডে সেলিব্রেশন হচ্ছে যেখানে একজন নাচ করছে ।

এটি একটি সুন্দর ছবি।

আমরা এখানে যে ছবিটি দেখছি সেটি সাধারণত দিনের বেলায় তোলা ছবি বলে মনে হচ্ছে এবং এটি একটি বাস স্ট্যান্ড বলেও আমাদের মনে হচ্ছে। যেখানে বেশ কিছু ব্যাগ এখানে সামনে রাখা রয়েছে।

এবং তার সামনে দুটো তিনটে হাতুড়ি রয়েছে এবং ড্রিল মেশিন টির কানেকশন টা বাইরের দিকে করানো বলে মনে হ--